একটা অফিসের সামনে লেখা আছে--

তার গায়ে লেখা আছে স্বরাজ দ্বীপ জল দেখতে পাচ্ছি।

ছাতা ধরে দাঁড়িয়ে আছে। এখানে পিন্ড দানের কাজ চলছে । একজন ব্রাহ্মণ ঠাকুর বসে আছেন ।

দূরে জাহাজের উপরে অনেক মাল লোড করা আছে-এ । দূরে আর একটাও জাহাজ দেখতে পাচ্ছি-ই ।

এটা বড়ো শপিংমল দেখতে পাচ্ছি ই লেখা আছে বাজার কলকাতা-আ।

অনেক ফ্লাট দেখ রাস্তা দেখতে পাচ্ছি রাস্তায় অনেক গাড়ি যাচ্ছে একটা ট্রেন লাইন দেখতে পা--